কিন্তু এটা ভাবে এটা ভেবে সে সম্পর্কটা থাকে বা তার সাথে কথা বলে যে তার তো জবনের শেষ জীবন চলছে তো অল্প যদি কথা বলি তার যদি ভালো লাগে,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

ততো মানুষের সম্পর্কের পরিবর্তন হয় ততো মানুষ চায় সেই মানুষটা কে চিনতে পারে আর সেই চেনা জিনিসটা থেকেই সম্পর্কটা অনেক সময় অনেক ক্ষেত্রে ভাঙ্গন ও দেখা যায়। সম্পর্কর মধ্যে আরেকটা কথা আকৃষ্টতা আছে আকৃষ্টতাও একটা সম্পর্কর গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়ায় কিছু কিছু ক্ষেত্রে।

দুই পক্ষের যদি একটা অনুভুতি সৃষ্টি হয় কারন বেক্তিগত যে সম্পর্কটা আমি নিয়ে এখন তোকে বলছি, সেই সম্পর্কটা কে কিন্তু না আমাদের মা বাবা বা আমাদের জন্মের পরে কেউ আমাদের কে চিনিয়ে দেয়নি ওটা আমরা নিজে উপলব্ধি করেছি যে ওর সাথে আমি সম্পর্কে এলে,

কিন্তু এই ধরনের সম্পর্ক আমাদের অনেক সময়ে বাবা মা রা আমাদেরকে চিনিয়ে দেন অথচ আমরা এটাকে বেছে নেই জীবনে তাইতো? হ্যাঁ এটা অনেক সময়ে বাবা মা রা করে থাকেন কিন্তু তারা শুধু দেখিয়ে দেন যে দেখো তোমার এই সম্পর্কটা তে এলেপরে তুমি শান্তি পাবে। কিন্তু যতক্ষননা নিজের অনুভুতি বা নিজের একটা শান্তি পাওয়া যায় নিজের ভেতোরে তো তার, ততক্ষণ সেই সম্পর্কটা সেই মানুষটা বা সেই ছেলেটা বা সেই মেয়েটা জড়ায় না।

হ্যাঁ সম্পর্ক বলতে যে দূরে থেকেও যে কাউকে সম্পর্কে মানে কারোর সাথে কারোর সম্পর্ক আছে, কারোর সাথে কারোর ভালোবাসা থেকে যায় ভালো বাসা থেকে যায় সেটাও আমরা অনেক, ক্ষেত্রে প্রকাশ পাই যেমন আহ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কিছু গানে যে দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব তো এই গানের দুটি লাইন থেকে বোঝা যায়, যে সম্পর্ক শুধুমাত্র কাছে থেকে নয় দূরে থেকেও বাসা যায় সম্পর্কে থাকা যায় ভালোবাসা যায় ভালোতে বসবাস করা যায়।

হাবু সেন বলে যাচ্ছে পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসর কোরমা বলে যাই থামলি কেন মু মুখ শুদ্ধ বিরিয়ানি পোলাও ময়দা ডোসা চাও চাও শাওমি কাবাব কাবাব এবার এবার আমাকে কিছু বলতে হয় আমি জু আমি জুড়ে দিলাম আলু ভাজা সুক্ত বাটি চচ্চড়ি কুমড়োর ছক্কা টনিদা আর বলতে দিলো না হাকহাক করে চেপে উঠল থাম পেলাথাম বলছি সুক্ত বাটি চচ্চড়ি দাঁত খুঁচিয়ে বলল তার চেয়ে বল না হিংচে সেদ্ধ গাদার আর শিঙি মাছের ঝাল পালা জ্বরের ভুগনি আর বাসক পাতার রস খাস এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর দিব্যি দিব্যি মোগলাই খানার কথা হচ্ছিল তার মধ্যে ধা করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউলির ডাল ক্যাবলা বলে পশ্চিমের তরকারির দিকে ঠেকুয়া খায় বেশ লাগে বেশ লাগে টনিদার টিরিং করে লাফিয়ে উঠলো কাঁচা লঙ্কা আর ছোলা ছাতু আর আরো ভালো লাগে না তবু তা খাগে যা তোমার মত পিকনিক আলোচনা ঝাপ মারি হাবু সেন বলল আহা ওই কেন গোলাপের ভয় গোলাপের পোলাপান এগুলো গুলোকে জল পান করে করে তবে রাগ হয় তাও কি খায় যাবে এগুলো নিম নিম সেদ্ধ সেদ্ধার চেয়ে অখাদ্য এই রইল তোমার পিকনিক আমি চললাম তোমার ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি করে করে গেলাম আমি ওইসবের মধ্যে নেই সত্যি চলে যাচ্ছি দেখছি আর দলপতি চলে যাওয়ার মানে আমরা একেবারে অনাথ আমি টনি দার হাতে চেপে ধরলাম আহা বস না এটাতো প্ল্যান টেন হোক ঠাট্টা বোঝনা টনি দা গজ গজ করতে লাগলো ঠাট্টা কুমড়োর ছক্কা আর আ কি ধরুম তরকারি দিয়ে এসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগেনা না না ওসব কথায় কথা হাবু সেন ঢাকায় ভাষায় বলতে লাগলো মোগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি তবে লি তবে লিস্ট করল টনি দা নেড়ে নেড়ে চড়ে বসলো প্রথম যে লিস্ট টা হল তা এরকম বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা আর আর কাবাব আর মাছের চপ মাঝখানে মাঝখানের মধ্যে বাধা দিল ক্যাবলা তাহলে চাই এই চাকর একটা মোটর লরি দুইশো টাকা আহ দেখ ক্যাবলা টনিদার খুশি বাগানে আমি বললাম চারতে কি হবে চারজনে মিলে চাদা কো চাদা উচ্ছে দশ টাকা ছ আনা দশ টাকা ছ আনা টনিদা নাক চুলকে বললো নাক চুলকে বললো তাহলে একটু কসমস করে করা যাক জমিদার যে আমাদের নিয়ে পিকনিক করে আমি বলতে ্চাচ্ছিলাম তুমি দিচ্ছ ছ আনা বাকি দশ টাকা গেলো আমাদের তিনজনের পকেট থেকে কিন্তু বলেই আর সে ছাড়টা জিনিস নয় জুতো সে লাগে সে পাট গাল পাট উড়ে যাবে রফা করতে করতে শেষ পর্যন্ত list টা যা দাড়াল তা এই খিচুড়ি প্যালা রাজ হাসের ডিম্

হইতে হাত সাফাই করবে রসগোল্লা লেদিকেনি ধার করতে হবে list শুনে আমি হাঁ হাড়ি মুখ করে বললাম ওর সঙ্গে আর একটা আইস্ক্রিম জুড়ে দে হাবু টনি খাবে হে হে প্যালা মগজে শুধু গোবর যে আহ গোবর যে ঘিন্নি আছে দেখছি বলে টনি হ্যা টনি আদর করে আমার পিঠে চাপড়ে দিল গেছি গেছি বলে লাফিয়ে উঠলাম আমি আমরা পটল ডাঙ্গার ছেলে কিন্তু কিন্তু না আহ রোয়ানে বসে রোজ দুই বেলা আমরা গন্ডায় গন্ডায় হাঁটি গন্ডা সাবার করে থাকি তাই বেশ ডাটার মাথা বলছিলাম ধুর ধুর রাজ হাস রাজ ডিম খায় খেতে হলে রাজ হাসের ডিম আঁ রীতি মতো রাজকীয় রাজকীয় খায় কিন্তু কোথায় পাব যাবে শুনি এই যে জালিয়াতি করছে সেই ডিম পাড়বে নাকি টনি দা জানতে চেয়েছিল আমি পড়তে যাব কোন দুঃখে কি দায় আমার আমি মুখ বেজায় করে বলছিলাম হাসে পাড়বে তাহলে সে হাস কাছ কাছ থেকে ডিম তোকে আনতে হবে যদি না আনিস তাহলে তাহলে কি হবে বলবার দরকার ছিল না কিন্তু কি গেলো বলে দেখি কাল রবিবার ভোরের গাড়িতে আমার পিকনিকে আজকে মধ্যে রাজ হাসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছিস পারার

কি কি কইলা আঃ ছেলে ঘন্টা দুই আনার ঘুগনি আর ডজন খানি ফুলুরি সাবরে তবু মুখখানি

ময়লা খাওয়া টা তে পারব না কি করি রাজি হতে হল ঘন্টা বললো দুপুর বেলা আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পর মা তখন ভস ভস করে ঘু ঘুমোয় সেই সময় ডিম বের করে দেব গেলাম দুপুরে উঠে একপা একপা কাঠের বাক্স তার ভিতরে সরা সার খুবরি খুবরি গোটা দুই হাস ভিতরে বসে ডিম তা দিচ্ছিল ঘন্টা বলেই যায় নিজে যাও কিন্তু কাছে যেতেই কি বিচ্ছিরি ভাবে ফ্যাস ফ্যাস করে উঠল হাস দুটো ফ্যাস ফ্যাস করছিল যেন ঘন্টা সাহসী দিল ডিম নিতে এসেছিস একটু আপত্তি করবি না আহ তোর কখন তোর কখনই ভয় নেই প্যালা দে হাত ঢুকিয়ে হাত ঢুকিয়ে দেব কিন্তু কি বিচ্ছিরি ময়লা বিচ্ছিরি ময়লা ময়লা আর কি গন্ধ গন্ধ একবার নাড়ি উলটে আসে তার উপর যেন রকম ঠোঁট ঠোঁট ফ্যাস করে ভয় দেখাচ্ছে ঘন্টা বললো cheer up প্যালা লেগে যা যা যা থাকলে কাঁপিয়ে বললো সে হাত ঢুকিয়ে সঙ্গে সঙ্গে আহ ওর ওর ব্যাপারে খটাক করে হাস টা হাস টা হাত কামড়ে ধরলো সে কি কামড় হাই মাই করে চেচিয়ে উঠলাম আমি কি হয়েছে রে ঘন্টা নীচে এত গোলমাল কিসের ঘন্টার মা গলা আওয়াজ পাওয়া গেলো আমি আর নেই ভেজকা টানে হাসের ঠোঁটে থেকে হাত ছাড়িয়ে চেচিয়ে দৌড়ে গেলাম দরকা দর দর করে রক্ত পড়ছে তখন রাজ হাস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানত কিন্তু কি কি ঘন্টা যেন যেন শুনে আহ রক্তপাত ঘটল আহা পিকনিক টা চুকে যাক দেখা যাবে তারপর ওই ঘুগনি আর ফুলুরি বোদ তুলে ছাড়ব কি করা যায় কি করা যায় পয়সা দিয়ে

মাটিনের মটনের রেলগাড়িতে চেপে বসে আছে সঙ্গে এক রাস হাড়ি কলসি চালের চালের পুটলি তলে হাড়ি হাড়ি গাড়িতে গিয়ে উঠতে টনিদার হাঁক ছাড়ল আহ এসেছিল রাজ হাসের ডিম দূগগা নামে ক

সরে গেলাম মানে মানে ইয়ে ছোট রাজ হাস কিনা ছোট রাজ হাস কি পেয়েছিল আমাকে শুনি পাগল না পেট খারাপ হাবুল সেন বলে ফেলো দাও ছাড়া দাও ডিম তো ডিম তো আনছে টনি গর্জন করে বললো ডিম এনেছে না কুচ কচু এই এই তোকে বল বলে বলে রেখেছিলাম প্যালা ডিমের ডালনা থেকে তোর নাম আহ কেটে দিলাম এক টুকরো আলু পর্যন্ত নয় এক টুক ঝোল নয় মন খারাপ করে আমি বসে রইলাম ডিমের ডালনা আমি ভিষন ভালোবাসি এই থেকে আমাদের বাদ দেওয়া আচ্ছা বেশ খেয়ে তোমরা এক নজর দেবে পেট ফুল ঢোল করে যাবে আমাদের পি করে পিক করে বাঁশি বাজাল নেড়ে উঠল রেল তারপর ঢং ঢং শ ফ্যাস ফ্যাস করে সেই রান্না ঘরের ওই ভাড়া ঘরের পাশ দিকে গাড়ি চললো টনিদা বলল ছাড়িয়ে আর চার টি টান স্টান আর মানে প্রায় এক ঘন্টা মারলা মারলা হাড়ি টা বের করে ক্যাবলা ক্যাবলা বলল এক্ষুনি তাহলে পৌছবার আগেই যে সাফ কর সাফ হয়ে যাবে টনিদা বলল সাফ করে কেনো দুটো একটি চোখে দেখব শুধু আমার বাবা ট্রেনের খিদে পায় খিদে পায় এক এক ঘন্টা ধরে শুধু শুধুই বসে থাকতে পারব না বের করে হাড়ি চটপট হাড়ি চটপটে আহ মনে বেরোতে হল তাকে তারপর উম তারপর রেলে চড়া তাকে তালে তালে চটপট করে সাবার করা চলল আমি ক্যাবলা আর হাবুল কে করে শুধু তাকিয়ে রইলাম একটা লেডিকেনি চোখে দেখতে আমার যেন ভালোবাসি সে কথা আর মুখে সুটে বলাই গেলো না বলাই গেলো না মাটি তার উপর কাল রাতে এক পলা বৃষ্টি হয়ে গেছে আবার আগে থেকে রসগোল্লা হাড়টা বাগানে নিয়ে টনিদা এক এটা আমি নিশ্চিত উম বাকি মোট খাট গুলো তোর নে রসগোল্লা বরং আমি নিচ্ছি তুই তুই চালের পোটলা নাও টনিদা আহ টনিদা বুদ্ধি তাই না উহ বাবা চালাকি নয় চালাকি নয় চলতি আহ দীর্ঘশ্বাস ফেলে ঘাটতি বাদে ফেলে আমার তিন জনের এগোলাম কিন্ত তিনপা ও যেতে যেতে হল না তার আগেই ধাই সে এক খানা রাম ছালদ

উঠে দাঁড়াল হাতে ডিমের পুটলি টা তখন আহ একটু খানি হলদে রস হলদে রস গড়াচ্ছে তার থেকে ক্যাবলা বললো ডিমের ডালনা আহ বারো টা বেজে গেলো তা গেলো করুন চোখ আমার তাকিয়ে রইলাম সেইদিকে হ্যাস এত কষ্টের ডিম ওর জন্য রাজ হাস কমার কামড় পর্যন্ত খেতে হয়েছে টনি দা দিয়ে উঠল দিয়ে সব পন্ড করে এই ঢাল বাংলাকে সঙ্গে এই ভুলে হয়েছে পিতনি ছাড়া আহ পরোটা পিকনি ছাড়া পরোটা করলে তবে রাগ হয় রাগ হয় আমি বললাম যাচ্ছিলাম হাবু চাল চাল আর চার টাকা চাঁদা দিয়েছ আর আগে কি যেন একটা হয়ে গেলো হঠাৎ মনে হল আমার পা দুটি মাটি ছেরে সঃ করে শুন্নে উড়ে গেল আর তার পরে কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাথায় মুখ বেরান আচরণ তেল যাচ্ছে ওই অবস্থা্য় চেকে দেখলাম একটু খানি বেশ ঝাল ঝাল টক টক বের আঁচার কে আঁচার করেছিল হাবুল এর দিদি মা ক্যাবলা আবার ঘোষণা করে আমের আঁচার একটা বেঁচে গেলো

উরল আবার লম্বা হল হয়ে হলো কাঁটা সাত হাত সাত হাত দূরে ছিটকে গেলো রসগোল্লার হাড়ি থর থর সাদা রস গুলো পাশে কাঁটা ভরা খানা

আর ছিলই বা কি রসগোল্লা থেকে রসগোল্লা শোকে বুক ভাঙা দীঘশাঁস ফেলতে ফেলতে চার জন এ পথ চলতে লাগলাম আবার টনিক দা তবু তবু সাবার করতে গিয়ে আমাদের কোথাও অমন রসগোল্লা পাঁচ মিনিট পর টনি দার কথা কইল তবু পলাও মাছ গুলো আজ কি বলছিস খিছুড়ির সঙ্গে মাছ এর কালিয়া তবু আলু ভাজা নেহাত নেহাত মন্ত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হাফলা হাবুল বলে হবু সেই ভাল বেশী খাইলে পেট গরম হইবে গুরু পাক না খাইলে ভাল ক্যাবলা মিট ফিছ ফিছ করে হাসল শেয়ালে বলছি অতি সর ঠাট্টা ক্যাবলা ছেলে বেলা পচ্ছিমে ছিল তাই দুই একটা হিন্দি শব্দ বরিয়া পরল মুখ দিয়ে টনি দা বলল ঠাট্টা

ঝাল ঝাল টক টক তেল তেল চাটছি এবং এবং বুকে করে ভিজে ভিজে মনে হল হাত দিয়ে দে হাত দিয়ে দেখি বেশ বড় শর এক টুকরো আমের আঁচার তার ভিতরে কারিয়ামি হয়ে আছে জয়গুরু এদিক ওদিক তাকিয়ে চট করে সেটা তুলে নিয়ে মুখে পুরে দিলাম সত্যি হাবুল এর দিদি বেশ আঁচার করছিল আরও গোটা কয়েক যদি ঢুকত বাগান বাড়িতে পৌঁছালাম আরও আরওপনেরো মিনিট করে চার দিকে সুপরি আর নারকেল এর গাছ একটা পান ভিতরে পুকুর মাঝখানে একতালা বারিতে কিছু ঘরে চাবি বন্ধ মালটা মালটা কোথাই কেটে রাকছি কে যানে টনি দা বলে নে চুলকাই নাই মালি এবং বরং বরং বহু বরং নিজেরা উনান উনান খাবি খড়ি খড়ি রান্না করব মালি বেটা রি থাকলেই ত ভাব দিয়ে হত তা হাবুল নট কুরিয়া আনল উনুন

আমি আমি একটা নারকেল গাছে নেহা দিয়ে টনি দা হাই তুলল আমি এগুল সব পাহারা দিচ্ছি সব চাইতে কঠিন কাজটা নিলাম আমি হম শেয়াল কুকুর এসে তাড়াতে হবে ত যা তোরা হাতে হাতে বাকি কাজ গুলো চটপট ছেড়ে ফেল আঃ সেরে ফেল কঠিন কাজ বটে ইস্কুলের পরীক্ষার গার্ড দরে অমনি কঠিন কাজ করতে হয় করতে হয় গিয়ে যখন খোরা খোরা ঘাস ঘাস নিয়ে আমাদের আমাদের দম আটকাবার জোর তখন গাছ উম টেবিল তাত তুলে দিয়ে ফর শব্দ নাকে ডাক

তা পেয়েছে বইকি পুরো এক হাড়ি হাড়ি কখনও গজ গজ করছে পেটের ভিতর আমাদের বাড়িতে শুধু প্যাঁচার মত মুখ করে আমরা কাঠ খড়ি সব কুরিয়ে আনলাম টনির list আবার করে বললাম মাছের কালিয়া মা মাছের কালিয়া পলাও রান্ধতে আমাকে দিয়েই শুধু আমি মাথা চুলকে বললাম খিছুড়ি খিছুরি আগে উম হয়ে যাক তবে তো খিছুরি list আইস্ক্রিম গরম গরম খেতে হবে কালিয়া কালিয়া সকলের আগে নে পেলা লেগে যা ক্যাবলা মা মাছ কে কেটে কেটে নুন টুন মাখিয়ে দিয়েছে তাই রোক কাড়িয়াতে তেল চাপিয়া আমি মাছ ঢেলে দিলাম ততে আরও এ কি কাণ্ড মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই ভিতরে ফেলা তারপর আর কথা নেই এতগুলো এতোগুলো মাছ উম তালগুলো পাকিয়ে পাকিয়ে গেলো একসঙ্গে মাছের কালিয়া নয় মাছের হালুয়া ক্যাবলার আতারে হম পেয়েদার মতো ঘোষণা করল মাছের কালিয়া তিনটে বেঁচে গেলো হম তবে তবে সেই টনি দা আহা করে লাফিয়ে উঠল কাঁচা তেল মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস একবার তো পালা আহ একবার তো একটি কি আমাদের একদিন এইতো মাতান এর রেল নয় সোজা সোজা মাঠের রাস্তা আমরা কান কানের জন্য টনি দা হাট কাঁটা লাগিয়ে আসবা আসবার আগে আমি হাওয়া একবার মেলে টনি দা চেচিয়ে বলল খেছুরি লিস্ট থেকে পেলার নাম কাঁটা গেল কপালে আজ আজ উহ হরি motton আছে যে তোমার হম তোমার বুঝি পেয়েছে হোমরা মুখে একটা আহার গাছতলা এসে আহ এসে নেমে বসে বসে রইলাম বসে বসে কাঠ কাঠ পেয়েজি দেখেছি হটাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা হাবুল আর ক্যাবলা এসে হাজির কি রে তোরা ক্যাবলা বেজাই মুখে বলল খিচুরি টনি দা নিজে রাঁধবে আমাদের আরও হম ঘুরি আনতে পারবে যে যখন মুহূর্ত হাবুল সেনা আবিস্কার করবার উম আবিস্কার আবিস্কার যাকে বলে এই প্যালা ওই গাছটার এই রকম জলপাই

আমার কাছে উঠে পরলাম আহা টক টক মিঠে মিঠে জলপাই যেন অমিত্ত হাবুল খেয়াল উহ প্রায় হল প্রায় প্রায় ঘণ্টা খানেক পরে এই টনি দা খিছুড়ি কি রইল ঠিক কথা খিছুড়ি তো এতক্ষণ হয়ে যাওয়া উচিৎ হম উচিৎ করে গাছ থেকে নেমে পরা হল হাতে হাতে কাছে পাত্তা তাত্তা যা পেয়ে তা নিয়ে ছুটে আমি গেলাম আমি গেলাম পিছনে পিছনে আসার আসার কাছে আসার আসার মুখে যাই উম বকু এত হাতা খিছুড়ি কি আমাই দেবে না

আর একটু ভাল করে চুলকে দে পিট চুলকে দিচ্ছি সন্দেহ কি তোমার কি ক্যাবলা নয় ক্যাবলা নই একটা উম গোদা বাঁদর উম গোদা বাঁদর আর চার পাঁচটা উম গোলা হয়ে বসি টনি দা চারিদিকে কয়েকটার তো মুঠো মুঠো চাল ডাল উম চাল ডাল মুখে পুড়ছে টা আলু আলু গুলো হম সাবার করছে সাবার করছে আর আস্তে আস্তে টনি দার পিট চুলকে দিচ্ছি আরামে হা করে ঘুমছে টনি দা থেকে থেকে বলছে যে দে ক্যাবলা আর একটু ভাল করে চুলকে দে আবার এবার আবার তিন জন এ গলা ফাটিয়ে চেঁচিয়ে বললাম টনি দা বাঁদর বাঁদর আমি বাঁদর বলেই টনি দা হাঁ করে সোজা করে বলল সঙ্গে সঙ্গে বাপ বাপ করে চেচিয়া হম উ হু কিচ কিচ কিচ মিচ চোকের পাশ কে বাঁদর গুলো কাঁঠালের গাছের মতো চাল ডাল আলু পটল এর এক সে সঙ্গে আমাদের দেখিয়ে দেখিয়ে দেখে বার করতে খেতে লাগল সেই সঙ্গে কি বিছ্রি এই দেখে না লঙ্কার লঙ্কার রাক্ষস ও গুলো ভয়ে ভয় পেয়ে যুদ্ধ যুদ্ধ হেরে গিয়েছিল পুকুরের পুকুরের চার জন আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম যেন যেন শোক শোকসভা খনিক করে ক্যাবলা ভাঙল বনভোজন এর চার জন বজাই টা বজাই টনিক দা দীর্ঘ শ্বাস ফেলল কিন্তু কি করা যাক বল তো প্যালা এই এই কখন হজম হয়ে গেলো পেট চুর চুর করছে খিদে ই আমি বললাম বাগানে এক টি গাছে জলপাই পেকেছে টনি দা জলপাই জলপাই বনে বনভোজনে সেই টেই তো আসল বনভোজন চল চল শীঘ্রী চল লাফিয়ে উলট টনি দা বাগানের দিকে ছুটে বড় মেস হম বিশ্বাসে কিলাস বিশ্বাস বুদ্ধি সমস্কিত ব্যাকরণ তাতে আবার আকাশ অন্ধকার করে মেঘ ঘনিয়েছে হাই চেপে এর ছুটেছে ঘণ্টা আছে এমন সময় তলা দিয়ে এক খানি দল পাকানো কাগজ এসে তোমার হাতে ঠেকল এবং চমকে উঠে চমকে গিয়েছিলাম যেন আর একটু আসলে শব্দ করে ফেলতাম আর আর বকুনি খেতাম পরের মুহুরতে বুজতে পারলাম এ আমাদের দলের কোন লু এর কাজ ওই ওই বাবা বেশ বিশ্বাস করে আমার দিকে তাকাচ্ছে তাড়াতাড়ি ভাল মানুষ মতো মুখে করে পরা মন মন দিলাম ভয় আর কৌতুহলের মধ্যে শেষে কৌতুহলের জয় হল সাবধানে কাগজ টা কোলের উপর মেলে ধরলাম ও মা এই এই যেন দেখি পদ্দ পদ্দ ইস্কুলে ভরতি হওয়ার দিন কয়েক বদলে মালু টার মাসির বাড়ি গিয়েছিল আর সেই থেকে কালকের পট তে চিঠি লিখেছে কাল ভাই কালু ভাই পেয়ে তো পত্র ভাবলাম দিচ্ছি তর উত্তর উত্তর pen দিয়ে বসে এ এ বসে গেছি গেছি চুল বেঁধে করে সাঁজগোঁজ হয়ে হয়ে যদি কবিতাটা মন্দ মিল ভাঙে কেটে যায় ছন্দ তবু তোর তবু

পরিবারে কথা বলব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। ঠাকুরদের আদি পদবী কুশারি। কুশারিরা ভট্টনারায়ণের পুত্র দীন কুশারির বংশজাত। দীন কুশারি মহারাজ ক্ষীতিসুরের নিকট কুশ নামক গ্রামে থেকে গ্রামের অধিবাসী হন ও কুশারি নামে খ্যাত হন। রাবীনাথের জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যার তার জীব রবীন্দ্র জীবনী ও রবীন্দ্র সাহিত্য প্রবেশক গ্রন্থের প্রথম খন্ডে ঠাকুর পরিবারের বংশ পরিচয় দিয়ে উল্লেখ করেছে। কুশারিরা হলেন ভট্টনারায়ণের পুত্র দীন কুশারির বংশজাত। দীন মহারাজ ক্ষীতিসুরের নিকট কুশ নামক গ্রাম, যা বর্তমানে বর্ধমান জেলা পাইয়াব গ্রামীন হন এবং কুশার খ্যাত হন। দীন কুশারির অষ্টম দিন দশম পুত্র পরে জগন্নাথ প্রথম জীবনে প্রথম জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী। জোরাসাঁকোর ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদি ধর্ম মতবাদের প্রবক্তা শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজে স্কুলে কিছুদিন পড়েন পড়াশোনা করেছিলেন। কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। সে নিরালায় জোড়াসাঁকোর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগানবাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি সাচ্ছন্দ্যবোধ করতেন তিনি। উনিশশো তিয়াত্তর সালে এগারো বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। প্রথমে তারা আসেন শান্তি নিকেতনে পাঞ্জাবের অমৃতসরে কিছুকাল কাটিয়ে শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শন করে শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যার পাঞ্জাবি ডালহৌসি শৈল শহরের নিকট বক্রটায় এখানকার বক্রটা বাংলোয় এসে রবীন্দ্রনাথ পিতার কাছে সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি, ইতিহাস এবং বিভিন্ন বিষয়ে নিয়মিত পাঠ নিতে শুরু করেন। দেবেন্দ্রনাথ তাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী যেমন কালিদাস, দ্রুপদী সংস্কৃত কাব্য ও নাটক ও উপষিদ পাঠেও উৎসাহিত করেন। এগুলি এরপর সাতাত উনি আঠারোশ সাতাত্তর সাল ভারতী প পত্রিকা তরুণ রবীন্দ্রনাথের একটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ মেঘনাদ বধ কাব্যের সমালোচনা, ভানুসিংহ ঠাকুরের পদাবলী ও ভিখারিনী।

এই পর্বে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সংগত কাব্যগ্রন্থটি। রবীন্দ্রনাথের বিখ্যাত বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ এ কাব্যগ্রন্থেরই অন্তর্গত। উনিশ আঠারোশ ঊনআশি সাল ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে তিনি সেই পড়াশোনা সমাপ্ত করে কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে তিনি সেই পড়াশোনা সমাপ্ত করতে পারেন নি। ইংল্যন্ডে তথা থাকাকালীন সেকসপিয়ার ও অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটেছে। এই সময় তিনি বিশেষ মনোযোগসহকারে পাঠ করেন কোরিওমিলার এন্থনি এন্ড ক্লিওপেট্রার রিলিভিও মেডিচি। এই সময়ে তার ইংল্যান্ড বাসের অভিজ্ঞতার কথা ভারতীয় পত্রিকার পত্রকারের কথনে পাঠাতেন রবীন্দ্রনাথ। উক্ত পত্রিকায় এই লেখাগুলি জ্যেষ্ঠভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সমালোচনাসহ প্রকাশিত হয়। ইউরোপ যাত্রী কোনো বঙ্গীয় যুবকের পত্রধারা নামে। এটি ছিল রবীন্দ্রনাথের প্রথম গদ্য গ্রন্থ। তথা প্রথম চলিত ভাষায় লেখা। অবশেষে আঠারো আশি সালে

ঠাকুরবাড়ির অন্তস্থন কর্মচারী বেনিমাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিনীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ সম্পন্ন হন আঠারোশো তিরাশি সালের নয়ই ডিসেম্বর। বিবাহিত জীবনে ভবতারিনীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী নামে। উনিশ আঠারোশো একানব্বই সাল থেকে পিতার আদেশে নদীয়া পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারিগুলি তদারকি করা শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর যবীন জমিদার রবীন্দ্রনাথ শিলাইদহে পদ্মা নামে একটি বিলাসবহুল পারিবারিক বজ ~ বজ্রায় চড়ে প্রজাবর্গের সঙ্গে খাজনা আদায় ও আশীর্বাদ প্রার্থনা করতে যেতেন। আঠারোশ রবীন্দ্রনাথের উপর বিখ্যাত কাব্যগ্রন্থ মানসী প্রকাশিত করেন। কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে তার আরো একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ও গীতি সংকলন প্রকাশিত হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য শৈশব সঙ্গী কড়ি ও কোমল ইত্যাদি। তার সাহিত্য জীবনের এই পর্যায়টি তার সাধনা পর্যায় নামে পরিচিত। উনিশশো এক সালে রবীন্দ্রনাথ স্বপরিবারে শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুরে।